একটি বড় গাছও দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো বস্তা রয়েছে।

এর পাশের একটি দোকানের উপর অ্যাক্সিস ব্যাংক লেখা এবং এর মধ্যেও তিন-চার জন ব্যক্তিকে দেখা যাচ্ছে।

সাদা রঙের রঙ করা এবং পাশে একটি সবুজ রঙের একটি বাক্সের মতো দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি লাইট রয়েছে রং বেরংয়ের।

দু-তিনটি ফ্যান সিলিং ফ্যান এবং দু তিনটি ছোট ছোট ফ্যান দেখা যাচ্ছে।

ঘরের খুঁটি দেখা যাচ্ছে।

রেড কালারের কিছু দেখা যাচ্ছে।

একটি রেশনের দোকান দেখা যাচ্ছে।

তার পাশে অনেকগুলি খালি ঘরের দেখা যাচ্চে।

যার সামনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন।